অনেক কষ্ট হয় আর অনেক টাইম লাগে এটার জন্য ধৈর্য অনেক লাগে।

ট্রেন -এ আমিও ট্রাভেল করি আর আমি তো ভাবছি আবার ট্রাভেল করার--

এখানে দেখতে পাচ্ছি একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ --

মাদার ম্যারি -র একটা ছোট স্ট্যাচু দেখতে পাচ্ছি।

এই হাতে কাগজ নিয়ে --